কোনো একটা ভালো কাজ করার ইচ্ছে জাগলো যেমন ভাবে স্নায়ুরা চমন নিয়ে ওঠে তেমনই উদ্দীপনা টের পেলাম বুকের মধ্যে ঠিক করলাম বাচাতেই হবে মানুষটাকে

তাই জন্যে নিজে নিজেই অঙ্ক কষা চাই কষবো ঠিক মাথা খাটাবো ভাববো অঙ্ক নিয়ে প্রানপন চেষ্টায়

সমাধান সূত্র গুলোকে যদি পরীক্ষায় ভালো নম্বর পাই লোকে যদি বোঝে আমার উন্নতি হচ্ছে

তবে চাকরিটা থাকবে সত্যি মানুষটা বড়ো অসহায় যে

এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আ তোমাদের বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, বাসার সবাইও ভালো আছে আ তুমি তো জানোই এখন পড়ালেখার যে চাপ,

আমারই একটু হিমশিম খেতে হচ্ছে, বাকি সব ঠিকঠাক আছে।

আমারও একই অবস্থা বুঝতেই পারছ যে পড়াশোনা এখন একটা অনেক চাপ তো কিছুদিন আগেই তো তোমাকে বললামই যে আমি এখন ভর্তি যুদ্ধে নেমেছি, তো ভর্তির জন্য অনেক চিন্তাভাবনা করছি। উম সে কারণে আ চাপ অনেক বেশি আমার উপর, এখন আমি মানে আমি এক second এর জন্যও সময় পাই না কিছু করার বা তোমাকে একবার call দিব। বা তোমাদের সাথে কথা বলবো, তোমাকে share তোমার সাথে share করব সেই সময়টা আসলে আমি পাচ্ছি না সে কারণে তোমাকে মানে knock দিতে দেরি হল আমার।

বুঝতে পারছি আমারও তো একই রকমই অবস্থা তা ভর্তি যুদ্ধে নামার চেয়ে আ নামার যে অবস্থাটা হয় নামার পরে সেটা তো আসলে সবাই ভুক্তভোগী আমরা সবাই জানে।

আমার কাছে কী মনে হয় জানো? ভর্তি যুদ্ধটা এরকম যুদ্ধ না করে আ একটু স্বস্তিদায়ক কিছু হলে ভালো হতো। কারণ কী অ্যাঁ দেখো আমরা তো সবাই উচ্চ শিক্ষা কেন নিই উচ্চ শিক্ষা নিই?

তো দেখো যার যেই বিষয়ে জানার আগ্রহ আছে যেই বিষয়টার প্রতি যে আগ্রহী সে যদি সেই বিষয়টার নিজের আ

তাকে দিয়ে একটা degree নেওয়াই সম্ভব হবে কিন্তু দেশের জন্য অবদানে আ দেশের অবদানের চেয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সেটার আসলে কিছু হবে না, বড় পরিসরে আসলে আমার কাছে মনে হয় যে এটা আ খুব একটা ফলপ্রসূ হবে না। তোমার কী মনে হয়? ভর্তি যুদ্ধটা কি আসলে এমন হওয়া উচিত? নাকি আ কেমন হওয়া উচিত? হ্যাঁ, আসলে আসলে ভর্তি যুদ্ধটা এমন হওয়া উচিত যে, আহ আমরা শুধু যে মুখস্ত করে বা তেমন,

বুঝে পড়ার মধ্যে আসলে একটা সার্থকতা নিহিত আছে তো আমার মনে হয় যে ভর্তি যুদ্ধটা সবকিছু বুঝে শুনে পড়া উচিত। আ record আছে আচ্ছা লাইভা তোমার আ ভবিষ্যতের পরিকল্পনা কি?

যেকোনো একটা বিষয় হলেই হলো আমার সেই বিষয়টাতেই পরবো।

এই এই যে চর্চাটা হচ্ছে যে যেকোনো একটা বিষয়ে আমি পড়তে পারলেই খুশি বা যেকোনো একটা আ university তে seat পেলেই আমি আমি খুশি হয়ে যাবো। এই বিষয়টা আসলে এই খুশিটা না আমাদের মধ্যে থাকা উচিত না হ্যাঁ আমি একটা বিশ্ববিদ্যালয়ে আ সুযোগ পেয়েছি সেটা অবশ্যই আনন্দের বিষয় কিন্তু, আমি বিশ্ববিদ্যালয়ে যে আ মানে বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করছি ঠিক আছে সেখানে যে আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে আমার নিজেরও যে,

gap টা থেকেই যায় আসলে এই কারণে আমি একটু চিন্তা করছিলাম যে আ এর থেকে কিভাবে বের হওয়া যায়, আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি তুমি বলো হ্যাঁ আমি তো তুমি তো জানোই বরাবরই আমার আ ভিন্ন রকম কিছু করতে ভালো লাগে আমি খুব ভালোবাসি একটু স্রোতের বাইরে গা ভাসাতে আর সেই সেই থেকেই আসলে আমি এখনই চাইছি না যে,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

বন্ধু বান্ধবরা ছিল তাদের কি অবস্থা, তারা কি করছে?

তো তারা অনেকেই আছে যারা এখনো আহ এখনো ভর্তির জন্য কোনো প্রস্তুতি নিচ্ছে না আমার কয়েকটা friend আছে। তাদের মধ্যে এক দুজন আছে যে একজন আ উম ডাক্তারি পড়াশুনার জন্য ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করার জন্য উম আর আরেকজন তিনজন বন্ধু বান্ধবী তো তিনজন বান্ধবীর মধ্যে তিনজন তিনদিকেই গিয়েছে, একজন হলো ডাক্তারি আর একজন ইঞ্জিনিয়ারিং আর একজন হচ্ছে varsity ভর্তি coaching এর জন্য preparation নিচ্ছে আর বাকি দুজন যারা আছে তারা তারা খুব একটা মানে পড়াশোনার প্রতি মানে ভর্তি যুদ্ধের প্রতি তেমন আগ্রহ দেখাচ্ছে না। তারা চিন্তা করছে যে তারা তাদের বাসার কাছে তাদের সুবিধার জন্য একটা যেকোনো university তে ভর্তি হবে private university উম বা national university তে ভর্তি হয়ে তখন তারা উম সেখানে একটা ভালো বিষয় নিয়ে honours করতে চায় তো আ বাসায় অবশ্য অনেকে পড়াশোনা করছে যারা উম যারা যা চায় যে ব্যাটটা কিছু হ্যাঁ বাইরে পড়ছি না তো একটু বাসায় বসে একটু চেষ্টা করি। তারা বাসায় চেষ্টা করছে তাদের সাধ্যমত, in fact আমিও আমার সাধ্যমত বাসায় বসে চেষ্টা করছি সবকিছু করার উম পাশাপাশি আমার উম মানে সবকিছুই আমরা ঠিকঠাক। সবকিছুর আমি চেষ্টা করবো যে একটা ভালো কোন জায়গায় যদি chance পাই তাহলে তো আমারই ভালো তো সেটার জন্য আর উম আমার উম যে বাড়ি আ আমার বাড়ি থেকে আসলে অন্য কোন জায়গায় যাওয়াটা আসলে আমার জন্য tough হয়ে যায় সেই জন্য আমি আ চিন্তা ভাবনা করছি যে আমি যদি বাসার আশেপাশেই আমার বাসায় আশেপাশে national university আছে সেখানে যদি ভর্তি হই তাহলে মনে হয় আমার জন্য সুবিধা হবে সেরম আর যাতায়াতেরও সুবিধা হবে যেহেতু আমার বাবা মা একা থাকে তো তাদের ছেড়ে তো আমি চলে যেতে পারবো না পারব না সে কারণে আমার national university তেই ইচ্ছা বেশি, তো আমি আশা করছি যে যেকোনো একটা ভালো subject এ আমার পছন্দের subject এ যেহেতু আমার পছন্দের subject রসায়ন তুমি আগেও শুনেছ। তো সেই রসায়ন subject এ উম ভালো একটা একটা জায়গায় যদি ভালো national university তে পড়াশোনা করি তো আসলে পড়াশোনাটা হচ্ছে নিজের নিজের সম্পূর্ণ নিজের।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

ভালো করে পড়াশুনা করি তাহলে হয়তো মনে হবে যে আমি সেরকম success ই করতে পারছি যেহেতু আমাদের মূল target হবে আমার একটা ভালো চাকরি পাই চাকরির জন্য আমরা একটা ভালো target fill up করতে হবে সেই target টা হচ্ছে আ পড়তে হবে ভালো করে। তো এই পড়ার মাধ্যমে আমাদের এই চাকরির যে target টা ওইটা fill up করতে হবে। তো সেই কারণে আসলে আমি চিন্তা করছি যে রসায়নে একটা ভালো আমার পছন্দের subject যেহেতু সেটা নিয়ে honours করবো করে সেটা নিয়েই আমি ভবিষ্যতে এগিয়ে যাবো।

হ্যাঁ, আমার পছন্দের subject ও এই বিজ্ঞান বিষয়ক যে ধরনের আ বিষয়গুলো ছিল সেগুলোই তবে আমার কাছে মনে হয় যে এখন, আ আসলে সবার তো আ পছন্দের বিষয় বদলায়, তারপর পছন্দ আ সময়ের সাথে সাথে বদলায়। আমি আসলে এরকম গতানুগতিক যেকোনো তুমি যেমন রসানের প্রতি আগ্রহী বেশি। আমি আসলে এখন আর চাইছি না, যে এই ধরনের এই ধরনের কোন বিষয়ে বিষয় নিয়ে আসলে পড়াশোনাটা সামনে এগিয়ে নিয়ে যাই।

আ ICT বিষয়ক যে আ বিষয়গুলো আছে সেগুলোর দিকে একটু খোঁজ খবর নিতে এবং সেগুলোতে কেমন কি হয়?

হ্যাঁ তাহলে তো হলে আসলে তুমি যেটা বললে ICT বিষয়ক আ হ্যাঁ ICT র আসলে প্রচুর চাহিদা বাংলাদেশে এখন ICT র teacher এর প্রচুর চাহিদা ICT র শিক্ষক এখন বাংলাদেশে অনেক কম। তো সেই দিক দেখে থেকে দেখা গেল যে তুমি যদি ICT র teacher হও তাহলে দেখবে যে তোমার আ তোমার chance পাওয়ার একটু এগিয়ে গেলো chance পাওয়ার ইয়েটা মানে। একটু কাছে কারণ যেহেতু বাংলাদেশে ICT শিক্ষকের অ্যা অনেক চাহিদা তো সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ICT শিক্ষক নেই তো সেই কারণে তুমি যদি চাও তাহলে ICT শিক্ষক হতে চাও তাহলে তুমি, একটা ভালো কাজ ভালো করতে পারবে, আর সেখানে ধরো তো যে চাকরির ক্ষেত্রে যে কোনো ICT শিক্ষকের seat কিন্তু অনেক থাকে কিন্তু সে পরিমাণে শিক্ষক পাওয়া যায় না, তো সেখানে একটা সুবিধা আছে যে তুমি সহজেই সেখানে apply করলে তুমি সহজেই সেখানে যেতে পারবে আর তোমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যদি একটু ভালো করে পড়াশোনা করো আমার মনে হয়। তোমার কি মনে হয়? আমার হ্যাঁ হ্যাঁ আমার অবশ্যই তাই মনে হয়, তবে প্রেমো আমি চাইছি না যে শিক্ষকতার দিকে যাই। আমি চাইছিলাম যে শিক্ষকতার বাইরে আসলে আ কোনো multinational company তে বা কোথাও আ আরকি একটা ভালো জায়গায় আ চাকরি করতে বা নিজেই একটা ব্যবসা কেননা দাঁড় করাতে পারি আগে আমি।

তো সেই জানাটা আমার একটু পূরণ হোক তারপর আমি আরকি চাইছি। বাঃ তাহলে তো অনেক ভালো তোমার চিন্তা ভাবনা অনেক ভালো যদি শিক্ষকতা না করতে চাও তাহলে নিজের যে ব্যবসাটা বললে immediate ব্যবসাটা যদি দাঁড় করাও তাহলে আমার মনে হয় যে তোমার জন্য অনেক ভালো হবে কারণ যেহেতু তুমি মেয়ে তো উম তুমি নিজের ইচ্ছা স্বাধীন ইচ্ছা মতো কাজ করতে পারবে কারোর under এ কাজ করার দরকার নেই তো নিজের ইচ্ছামতো নিজের আ ইচ্ছামতো বা নিজের সফলতার জন্য যতটুকু করা দরকার তুমি ততটুকু পড়তে পারবে। আর অন্যের চাকরি করলে হয় কি যে চাকরি যে জিনিসটা অন্য সেটা তো অন্য কেউ মানে cover মানতে হয় তো সেখানে যদি কোনো loss ও হয়ে যায় তখন তুমি কিছু বলতে পারবা না। কিন্তু আসলে এই বিষয়টা হ্যাঁ একটু তো আছেই কিন্তু

কিন্তু আ যদি তুমি একটা ভালো জায়গায় কাজ করার সুযোগ পাও তাহলে কেন না? হ্যাঁ, এটাই যদি সুযোগ না পাওয় আরকি কিন্তু আ যদি সুযোগ পাও তখন তো কিছু বলারই নেই তখন তো করবেই যদি সুযোগ না পাও তাহলে ধরো ওই দিক থেকে একটা

তো তুমার বাসার আশেপাশে নিশ্চয়ই support দেবে সবার support এ তুমি একটা ভালো কিছু করার সুযোগ পাবে আমার সেটা মনে হয়। হ্যাঁ সেটা আমিও আশা করছি সবাইকে নিয়েই আশা করছি শুধুমাত্র আ আমি আমাকে দিয়ে,

আমি আমাকে দিয়ে চিন্তা করছি না সবার ক্ষেত্রেই আর কি চাইছি আমিও সবাই চাইছি আমরা যে ভালো মতো বা ভালো করে যেন একটা অবস্থানে আমরা পৌঁছাতে পারি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি।

তবে কি মনে হয় আমার জানো প্রেমো শুরু থেকেই আমরা যখন school এ পড়েছি, college এ পড়েছি সব আ সব জায়গাতেই যদি হচ্ছে এই বাস্তবিক বিষয়গুলো নিয়ে আমাদের একটু ধারণা দেওয়া হতো তাহলে বোধহয় আমাদের জন্য খুবই ভালো হতো ছোটবেলা থেকেই বিদেশে দেখবে তুমি ছোট বাচ্চাদেরকে কিন্তু বাস্তব আ বাস্তববাদী জিনিস শেখানো হয় ওদের হাতে কলমে শেখানো হয়।

কি বলবো? খোলা মনে চিন্তা করতে পারো খোলা ভাবে কাজ করতে পারে যেটা যেটা কিন্তু একটা দেশের উন্নতিতে বেশ ব্যাপকভাবে সহায়তা করে।

হ্যাঁ, সেটাই সেটাই আমার মনে হয় যে আসলে এই ব্যাপারটা থাকলে অনেক ভালো হতো আ আচ্ছা উম এখন তো সে জানো আমার না ঠান্ডা লেগে গেছে,

কথা বলে অনেক ভালো লাগলো তোমার সাথে।

থেকো এখন তো ঠান্ডার সময়।

থেকো আর কোনো কিছু জান জানার থাকলে অবশ্যই আমাকে জানাবে।

জানাবো তোমাকে, তো আসলে আমি তোমার সাথে আ পরামর্শ করার জন্যই phone দিয়েছিলাম কী করতে চাও? ভবিষ্যতে তোমার পরিকল্পনাটা জানার জন্য call দিয়েছিলাম তোমাকে। হ্যাঁ এখন তো জেনেই গেলাম যে তুমি কী করতে চাও? তুমি আসলে গতানুগতিক কিছু চাও না, শুনে ভালো লাগলো আসলে। হ্যাঁ আমারও শুনে ভালো লেগেছে তুমি যে আ আরকি নিজের স্বপ্ন যেটা সেটা পূরণ করতে আসলে আগ্রহী রসায়ন নিয়ে পড়তে চাইছো, best of luck তোমাকে, রসায়নে আমরা আশা করছি নতুন আরেকজনকে বিজ্ঞানে, আরেক জন বিজ্ঞানীকে সাথে পাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আ তোমাদের বাসার সবাই কেমন আছে বলো। হ্যাঁ বাসার সবাই ভালো আছে, তবে একটু আমি আমার শরীরটা একটু খারাপ ছিল। এখন ভালই। হ্যাঁ ওই যে ঋতু পরিবর্তনের সময় না এখন সবারই জ্বর সর্দি কাশি হচ্ছে আমার আমার আমার আ বোনের আ আমাদের পরিবারের দু তিনজনের এরকম সর্দি কাশির ধাত। ওদেরও হয়ে গিয়েছে আমার পাশাপাশি, আমি এখন আমরা কয়েকজনই বাসার মধ্যে ওরকম রুগী হয়ে আছি উম তো দোয়া করো আমাদের সবার জন্য যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। হম অবশ্যই দোয়া করবো তুমিও আমার জন্য দোয়া করো আমার জন্য আমার জন্য আর কি সবাইকে সবাইকে বোল কেমন? অবশ্যই অবশ্যই বলবো সবাইকে আর তুমি তো বললেই যে তোমাদের তোমার লক্ষ্য সম্পর্কে আ যখন আ মানে তুমি কোন যে যেই পরিস্থিতি থাকো তুমি যে যেভাবেই মানে। তোমার লক্ষ্য অর্জনের কাছাকাছি চলে যাও, তোমার সফলতাটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর আমি তো তোমাকে call দিতেই থাকবো যাতে আমি তোমার সফলতাটা শুনে খুশি হব অনেক আসল। হ্যাঁ হ্যাঁ আমিও অপেক্ষা করবো তোমার সফলতা শোনার জন্য ঠিক আছে প্রেমো আজ তাহলে আসি।

hello, খবর কী রে?

আর কী বলব রে ভাই, আর দেখাতো সেরকম হচ্ছে না এখন তো খুব, খুব কাজে ব্যস্ত, শুনলাম তো খুব এখন চাষবাসে খুব মক্ত হয়ে গেছিস. হ্যাঁ চাষবাস তো করছি রে তাছাড়া তো কোন উপায় নাই রে আমারা তো আর চাকরি বাকরি খুজতে পারব না তার জন্যই চাষে বাসে নেমে পরেছি কী করব বল. সেটাই সেটাই, তো আমাদেরও একটু জমি আছে বুঝলি, তো আমাদের তো চাষবাসই করতে হবে তো চাকরি বাকরির খোঁজ পে~ করছি কিন্তু পাচ্ছিনা তো বেকার বসে আছি তো তোর কাছ থেকে শিখব কিভাবে চাষ টাস করিস, বুঝলি? কী এখন কিছু জমি টমি কি চাষ টাস কি করলি বল. হ্যাঁ এই তো লাগিয়েছি মুলো লাগিয়েছি, শাগ লাগিয়েছি আর আছে টমেটো চিনিস তো, টমেটু? টমেটো এই বিলাতি তো? ও না না, ওতো টমেটু রে টমেটু. মানে আমরাও পাতি বিলাতি বলি. হ্যাঁ আর ওটা চাষ করেছি তো ওটার জন্যই লা লা ধরেছিল টমেটো. লাল লাল টমেটো ধরেছে?

বা অন্য season এ কী চাষ করলে ভালো হয়, তোর কাছে কি বিচুন টিচুন পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই তো বিচুন পাওয়া যাবে ধরে লে বিচুন তো আমার তো extra বারা আছে আমি তোর ধরলে মানে কোটায় বিচুন নিয়ে আসি extra extra র ধরলে আমি থুয়ে দিয়ে বাড়িতে লাগাবার জন্য তা তুই যদি চাস আমার কাছ থেকে নিবে তাহলে নিয়ে যেত পারিস আমার কাছ থেকে. হ্যাঁ হ্যাঁ তো তোর কাছে কী কী বিচুন পাওয়া যাবে সেটা বল. হ্যাঁ আছে, টমেটো আছে তারপরে মুলোর বিচুন আছে, শাগের বিচুন আছে কোফির বিচুন আছে, কিসের নিবি তুই বল? হ্যাঁ, আমি তো এখন শাগ নেবো বুঝলি মুলো শাগ নেব তো শাগ টাগ মানে মুলোটা কি এইজো highbred না দেশী টা আছে তোর কাছে মানে বীজ টো তোর কাছে আছে? না না, দেশিটা নয় রে highbred টা আছে সে মোটা মোটা মূলো চিনিস তো বড় বড় বুঝতে পারছি, আগে আর বলিস না রে ছোট ছোট উম ছোটর সময় কি করতাম আমি যখন মাঠ দিয়ে দেখতাম তোর টমেটো গুলো একটু করে লবণ নিয়ে যেতাম বুঝলি লাল লাল টমেটোগুলো দেখতাম, সেই টমেটো ধর তুলতাম দিয়ে চাকু দিয়ে কাটতাম সেই সময় নো লবণটা মাখিয়ে সেই টমেটোগুলো খেতাম কিন্তু আগ~ খা~ এখনকার দিনে সেই ছেলেগুলো খায় না বুঝলি হ্যাঁ এখনকার ছেলেদের মানে কী হয়েছে কী বলতো ভদ্র হয়ে গেছে নিয়ে কিছু মাটির জিনিস কিছু খাচ্ছে না আর

তো ছাইপাশ জিনিস খাচ্ছে বুঝলি তো সেটাই আমরা কত কিছু খেয়েছি বলতো, টমেটো খেয়েছি, তোর গাঁজর কত খাতাম গাজর গুলো খাতাম অনেকজনা গাজরও খায় না এরকম ব্যাপার মানে মানে সবজি জিনিস কিন্তু কাঁদা কাঁচা ও অনেক কিছু খেয়েছি কিন্তু এখনকার দিনে সেই ছেলেপিলে গুলো এত ভদ্র হয়ে গেছে না মানে সেই ছেলেপিলে কোন সবজির নামই জানে না. হ্যাঁ ওটাই বুঝলি, যদি টমাটু লাল লাল যদি দিয়ে দিই এটা কি টমেটু রে ওটা বুঝতে পারবে না ওরা না না না ওরা সেই খাবার উহাদের এনে দিবি যদি খেয়ে লিবে কিন্তু কি দি~ কি যে এই সবজিটার নাম কি পালং শাগ বা, ওরা শাগই বলতে পারবে না শাগ যদি রেধে দেওয়া হয়, আবার কি বলতো শাগ যদি মা রা যদি রেধে দেয় অ্যাঁ খাওয়ার পর আমরা তো শাগ দেখেই বলে দেবো এটা কি শাগ, ঠিক আছে?

হ্যাঁ ওটাই, তা তুই এখন কী করবি চাকরি বাকরি করবি কি?

হ্যাঁ একটা তো খবর পেয়েছি রে bank এ.

ওই Axis bank এ সেই দীপঙ্কর হাইজি বলছিলাম না তোকে সেদিনকে. ও, দীপঙ্কর হাইজি তা ফাঁকা আছে রে? হ্যাঁ ও তো ওটা তো বলছে তিনজন লাগবে রে ওখানে ও, তিনজন লাগবে, তা কী post এটা, কী post? ও ধরে নে টাকা বা টাকা এ গোনা ফোনা ওইগুলা. ও তো ভালো কাজ রে bank এর কাজ ভালো কাজ মানে একটু বসে বসে মানে চাপ ও দেখে কোন ব্যাপার লয়, কিন্তু এখনকার দিনে লয় তো ধর একটু উম job না হলে হবে না বুঝ~ এখনকার যা পরিস্থিতি আমাদের তো সেরকম চাপ কাজ খাটতে পারবো না বা কোন মূনুষ টুনুস যেতে পারবো না বুঝলি. যদি মূনুষ যাই তাহলে তো খুব অবস্থা খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তার জন্যই তো দীপঙ্কর কে ফোন করেছিলাম, ওতো বলছে তিনজন ফাঁকা আছে বলে এই bank থেকে ওই bank এ তো টাকা transfer করা কাজ. আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তো ওকেই বলনা ভাই এখন তো সেরকম কাজকর্ম নাই তো তুমি যদি bank এ খাতা ফাতা তোমার তো চিনা পরিচয় থাকবে, অনেকদিন তো তুমি কাজ করেছো ব্যাংকের মধ্যে তো ওই দিকে বলে যদি আমাদের কিছু ব্যবস্থা করা হয় সেরকমভাবে বুঝলি ধরতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ওটাই তার জন্যই তো বুললাম তোকে, তা তুই গেলে চলে আসিস কালকে আমরা সব কাগজপত্র জমা দিয়ে দিব হ্যাঁ. হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কাগজ আমার তো থেমে থাকবে না. আমিতো এখন কি ভাবছি বলতো এখন তো খাই documents নিয়ে bag এর মধ্যে ঘুরছিস বুঝলি যেখানেই যা পেছি আমি এখন জমা দেয়ার চেষ্টা করব বুঝলি. এখন documents বা~ বাইরে থুলে হবে না যখন যাবি bag এর মধ্যে যেন সব documents থাকে xerox করা, ধর কোন কিছু job এ apply হয়েছে ডেকে নিতে হবে ঝটাম করে, এরকম ব্যাপার. ওটা তো আমার তো অবশ্যই bag এ ভরা থাকে রে সব documents, মানে আমার ই আবার ছোট থেকে সব documents আমার bag এই ভরে লিয়েছিরে আমি সব

ওখানে vacancy খালি আছে ওই মুহূর্তে এইবার তুইতো বাড়ি থেকে আসতে পারবিনা documents গুলো নিতে. সঙ্গে সঙ্গে xerox করে দিয়ে দেবে হাই আমার application চা~ আমার এখন একটা চাকরি চাই চাকরির জন্য খুব অসুবিধা আমাদের তো ঘরে তো সেরকম উম ব্যাক্তি নাই যে উম চাকরি করে সব কালা খোড়া মানুষ সংসার চালা টা খুব

মানে এটা, হ্যাঁ কি বলত এটা দেরি করলে হবে না রে উ সেদিনকে দেখলো যত তাড়াতাড়ি পারো কাগজ, কাগজটা জমা দিয়ে দাও নয়তো তখন অন্য ছেলেগুলা, অন্য ছেলেগুলা কাগজ জমা দিছে তো তখন ওদেরও ভরে নেবে, বুঝলে তো?

কষ্ট দেখলে হবে না মানে এটা ঢুকে যেতে হবে বুঝলি কষ্ট তো করতেই হবে তাছাড়া এই যে ধর এই এই কষ্ট তো তোর সাধে তো মুনিষ খাটতে পারবি না বা টাইসে যেতে পারবি না ধর একদিন টাইপ হয়ে গেলি labour কাতরে

হ্যাঁ ও ধরলে ও ওইসব কাজ আমরা আর করতে পারবোনা, আমরা তো সেই কুড়ে হয়ে গেছি রে একবারে কুড়ে হয়ে গেছি, কিছু পারবো না আমরা এখন